ও বাবা যা গরম পড়েছে, AC না কিনলে হবে না মনে হচ্ছে, AC ও কিছু করতে পারবে না এত গরম পরেছে গরমে খাবার দাবার কেমন হচ্ছে?

লস্যি ফোসসি, দইয়ের লস্যি, এগুলো খেতে খুবই ভালো লাগে তোমাদের

তোমাদের ওখানে সব থেকে ঠান্ডার কোনটা খেতে ভালো লাগে তোমার? আমার তো দইয়ের লস্যি খেতে খুবই পছন্দ হয় আমাদের এখানে এক প্রকার রকম দইয়ের পাওয়া যায় তাকে ছাঁচ বলে, ছাঁচ পুরো ওরা বানিয়ে দেয় packet এর মধ্যে, বাড়িতে এনে একটু জিরা গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো নুন নিজের মত নুন একটুখানি দিয়ে গুলিয়ে এত tasty লাগে ওই ছাঁচ দিয়ে অনেকেরা gujrati রা ওটা দিয়েই রুটি ওটা দিয়েই ভাত খায় আচ্ছা, আমাদের এখানে বলে একজন আছে লস্যি বানায় কেমন ভাবে বানায় যেন লস্যিটা? অ্যাঁ লস্যিটা বানানোর পরে যে দুধের সর টা আছে না দই এর সর ওপরে যে ওই, কাই মারা দই গুলো ওই দই গুলো, লস্যির ওপরে দিয়ে দিয়ে, ওপরে আবার কিসব মশলা আছে, পাঁচ রকম মশলা মিশিয়ে লস্যিটা বানিয়ে দেয় মানে মাটির glass এর মধ্যে হেবি সুন্দর preparation করে হেবি সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় লস্যি টা তৈরী মানে এত সুন্দর লাগে লস্যিটা খেতে উপরে দুখানা বরফ দিয়ে দেয়, হেভি সুন্দর লাগে লস্যি টা সত্যি যা বানায় লস্যি টা বাহ, খুব ভালো তো তাহলে, প্রতিদিন খাও তো?

ঠান্ডা জিনিস ভালই লাগে গরমে একটা হচ্ছে cycle এ করে বিক্রি করতে আসে না মটকা বলে সেই কুলফির মত কিন্তু অন্য type এর দেখতে ওটা তো আমার favourite জিনিস মটকা বলে হ্যাঁ কি সুন্দর খেতে মানে taste হেবি হা ice cream ও এত সুন্দর এক একটা ice cream এর থেকেও ও ও টপকে যাবে এত সুন্দর taste এন হ্যাঁ অনেক কম দামে ভালো জিনিস ওটা, কম দামেই পাওয়া যায় ওটা, পাঁচ টাকা কি ছয় টাকা এরকম দাম নেই

অ্যাঁ হচ্ছে juice করে তারপর juice করে, বরফ দিয়ে হেবি সুন্দর তৈরি করে দেয় আমাদের এখানে, ফলের রসটা মানে ঠান্ডা করে দিয়ে দেবে হেবি সুন্দর

আমাদের এখানে তো সবসময়ই আমার লস্যি তো সবসময়ই এম এক একটা বড় বড় দোকান আছে শুধু লস্যি আনারস তরমুজ মানে যত fruit লস্যি, এই রাত্রিবেলা যে ice cream গুলো এখন তো প্রিতিদিন রাত্রি বেলা খেতে যায় ice cream বাইরে এখন গোলা পাওয়া যায় এখানের special গোলা প্রতিদিন যেরম অনেক অনেক flavour আছে ওরকম গোলা সুধু অ্যাঁ ওরা সুধু বরফ কে, যেমন fridge এ যেরকম বরফ জমে না ওরকম বরফ চায়িন থাকবে, ওটা দিয়ে বরফ টা দেবে আর একটা juice এর মত পাওয়া যায়, একটা বাটিতে juice টা ঢালবে, আর ওই বরফটা ওই juice এ ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে

দারুন মানে খুব সুন্দর খুব tasty, আর একটা ওইখানে পাওয়া যায় ফালুদা বোলে তো এগুলো খুব সুন্দর এখানের, ice cream না মানে তোমার এই আমি যেই এ তে আছি, এখানের ice cream খুব সুন্দর মানে তুমি যেকোনো একটা ice cream খাবে, flavour মনে হবে যেন তুমি রিয়েল খাচ্ছ, এত সুন্দর আচ্ছা, ice cream ছাড়া আর কিছু আছে তোমাদের ওখানে খাওয়ার cream ছাড়া এখানে special আছে খামন আছে, গান্ঠিয়া আছে আচ্ছা এটা সেটা কিরকম খাবার? খামনটা হচ্ছে বেসন ময়দা type এর sponge এর মত এরা এগুলো সব gujrati খাবার, একটু সর্ষে কালো সর্ষে দিয়ে খুব সুন্দর tasty হয়

আ আমাদের এখানে তো বিরিয়ানি খেতে সবথেকে ভালো হয়, মানে এখানে বিরিনা~ বিরিয়ানি টা থেকে কম দামে পাওয়া যায় কিন্তু হেভি খেতে, ওটা হচ্ছে ঝন্টু কার বিরিয়ানি চাস~ পঞ্চাশ টাকার বিরিয়ানি হেবি লাগ খেতে ঝন্টু কার বৃর্যনি আছে, তার পরে, অ্যাঁ মুদি কাকার তোমার ইয়ে আছে, ফুচকা আছে, উনিতো পঁয়ত্রিশ টাকায় unlimited ফুচকা দেয়, যত ইচ্ছা খেতে পারো হ্যাঁ পঁয়ত্রিশ টাকার unlimited ফুচকা?

বাবা আমাদের এখানে তো দশ টাকায় চারটে ফুচকা দেয় আমাদের এখানে অ্যাঁ, মুদি কা, ওই কাকা টা আমায় পঁয়ত্রিশ টাকায়, যাকেই হোক যেই যাবে পঁয়ত্রিশ টাকায় উন্লিমিতে ফুচকা যত ইচ্ছা খেতে পারো কিন্তু একটা আছে rule আছে, নিয়ম হচ্ছে ওই নিয়মটা হচ্ছে তুমি আলু আলু ফেলতে পারবে না ফুচকার আলু ফেলতে পারবে না, টক জল ফেলতে পারবে , এবার তুমি যত ইচ্ছা খাও

আমাদের এখানে আবার পঞ্চাশ টাকা না চল্লিশ টাকার মধ্যে, chicken roll আছে ওটা হচ্ছে অ্যাঁ দু হাত সমান roll টা

মানে এত বড় উল্টা তুমি একটা খেলে তোমার খেতে পারবে না, একটা খেলেই পেট ভরে যাবে দারুন জিনিস তো হ্যাঁ, তারপরে চাওমিন আছে পঁয়ত্রিশ টাকার, chicken চাওমিন full plate হেভি সুন্দর করে ওটা হচ্ছে আমাদের এখানে famous

হম তোমাদের ওখানে favourite, মানে famous কিছু খাবার আছে? আমাদের এখানে famous বলতে আমার বাঙালি খাবারের মধ্যে আমার tandoori টা খুব ভালো লাগে, প্রতি সপ্তায় একদিন করে খাই কিন্তু এত গরমে এসব খাওয়াটা উচিত না suit হবে না এত গরম এ পেট খারাপ হবে ইটা হবে সেটা হবে কিন্তু তবুও একটা বাঙালি খাওয়ার না হলে হয়েনা

বলে বাঙালি খেয়ে দেই শেষ হ্যাঁ, বাঙালি মাঝ ভাতে পছন্দ একি,

মাছ ভাত হলে আর কিছু হয় না তোমার ইলিশ মাছ কেমন লাগে? আমারতো ইলিশ মাছ favourite মানে প্রচন্ড ভালো লাগে

উফ যা লাগে খেতে ওটা খাওয়ার জন্য সবাই line দিয়ে মানে ওটা কিনতেই চলে যায়, পাওয়া জানা রোধ এ, এত সুন্দর করে ইলিশ মাছের পাতুরি

আমাদের এখানে তো মাছ টাচ খুব একটা চলে না কারণ আমি তো অন্য এলাকায় থাকি এখানে মাছ টাচ সব মাছ মাংস খাওয়া যায়, না আমি ওই সপ্তায় একদিন করে বাইরে বেরই sunday

পা, ইলিশ পাতুরি ইলিশ যা পাবো তাই খা~ খাব তুমি ইয়ে বিরিয়ানি পছন্দ করো না? হ্যাঁ বিরিয়ানি পছন্দ করি, আমার বিরিয়ানি, এখানে একটা বিরিয়ানি পাওয়া যায়, পুরো সাদা মানে তোমার কোন মসলা থাকে না যেমন আদা রসুন পেঁয়াজ দেয় না ওরকম কোন মসলা থাকে না পুরো সাদা শুধু ওইরকম গোলমরিচ লবঙ্গ এইরকম থাকে আর যেটা chicken টা থাকে না ওটাও মানে সেদ্ধ type এর থাকে আমি ওটা খাই আমি একটু rich টা কম খেতে পছন্দ করি তো ওই জন্য মশলা ওয়ালা টা খাই না ও মানে তুমি বেশি rich পছন্দ কর না না আমি বেশি rich পছন্দ করি না হ্যাঁ এক এক জন আছে rich বেশি পছন্দ করে না

হ্যাঁ তারপর খাওয়া দাওয়া সঙ্গে সঙ্গে তো একটু maintenance টাও করতে হবে না হ্যাঁ সেটাই না হলে না হলে পরে অনেকটা অসুবিধা হয়ে যাবে। শরীরের শারীরিক দিক থেকে হ্যাঁ আমাদের এখানে তোমার সব থেকে আরো একটা famous খাবার আছে, fast food চপ

ওটা হচ্ছে এন পাঁচ টাকার মাংসের চপ ওর মধ্যে তিন পিস মাংস থাকে পাঁচ টাকা দামের লোকটা হেবি সুন্দর করে বানায়

যা ভীর হয় সন্ধ্যা সাতটার সময় গেলে নানা উম আটটার সময় গেলে তুমি আর পাবে না মাংসের চাপটা উনি বসে হচ্ছে ছটা থেকে, ছটা থেকে বসে আরকি ছটা থেকে আটটার মধ্যে সব শেষ

এত এত popular, আর আছে দীপ ময়রার কচুরি আছে, ময়রার কচুরিটা হচ্ছে তোমার, শান্তিপুরের জগত বিখ্যাত কচুরি দীপ ময়রার কচুরি, হেবি সুন্দর

হ্যাঁ তারপর দীপ জিভে গজা আছে, জিভে গজা হচ্ছে শান্তিপুরের একটা popular খাবার জিভে গজা

তুমি কিছু রান্না করতে পারো? হ্যাঁ আমি রান্না করতে পারি মোটামুটি মাংস একদিন করেছিলাম হয়েছিল মোটা মুটি, আর একদিন আলু চচ্চড়ি করেছিলাম, তো আলু চচ্চড়ি টা মত মুটি হয়ে ছিল তো আর খাওয়া যায়নি কারণ আলু চচ্চড়িতে গরম মসলা দিয়ে দিয়েছিলাম

এই হচ্ছে ব্যাপার আমি মোটামুটি রান্না জানি তুমি কেমন রান্না করতে পারো? আমি তো রান্না পারি, রান্না পারি কিন্তু হয়তো tasty টা একটু কম হয় কিন্তু পারি এখন শিখেছি এখন আম একটু বেশি ভালো করে করে time দিয়ে করি তো এখন একটু শিখেছি, আমি বিরিয়ানি করতে, rice করতে পারি chillie chicken করতে পারি আ পকরা করতে পারি, চাওমিন করতে পারি, momo করতে পারি তাহলে তো অনেক রান্নাই জানো তাহলে তোমাদের বাড়ি গিয়ে খেয়ে আসবো আ হ্যাঁ খেয়ে যাবে আরামসে

অনেক কিছু অনেক কিছু করতে পারি ও আমি সব থেকে ভালো পারি maggi করতে

ওটাই কে পারে? ওটাও তো অনেকে পারেনা সেটাই maggi কতক্ষণ ফোটাতে হবে ওটাও অনেকে জানে না

যেমন আমি জানতাম না maggi টা কতক্ষণ ফোটাতে হয় ও দিয়ে তোমাদের ওখানে আ আর কিছু খাবার আছে না কি? আমাদের এখানে পাওয়া যায় তোমার আ এদের অ্যাঁ কি বলে এখানে হ্যাঁ tandoor আমি বেশি tandoori টা খাই কিন্তু পাওয়া যায় অনেক কিছুই তোমার এইসব আমার খুব একটা পছন্দ হয় না আর কি তোমার এদের ইয়ে ঘামন বলে গাঠিয়াওদের সেই এ ক এ বেসন type এর একটা পাওয়া যায় সেগুলো ছোট ছোট করে এন মানে ভেজে এগুলোকে আবার এরা আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে গাঠিয়া আর রুটি

আমাদের এখানে তো একটা শীতকালের বিখ্যাত খাবার তোমায় তো বলতেই ভুলে গেছি

নলেন গুড়ের রসগোল্লা খেয়েছো কখনো? ও হ হ্যাঁ শান্তিপুরের এই নলেন গোলের রসগোল্লা শীতকালে যা এখন তো গরম পড়ে গেছে, উম বন্ধ হয়ে গেছে বানানো, এখনো order দিলে পাওয়া যায় কিন্তু এন শীতকালের নলেন গুড়ের রসগোল্লা যদি রাত্তিরে না আনে তাহলে কোন একটা জায়গায় ফাক থেকে যায় মনে হয় তুমি তো বলছো নলেন গুড়ের রসগোল্লা শুনেই আমার খেতে ইচ্ছে করছে

নলেন গুড়ের রসগোল্লা কিভাবে খেতাম জানো?

তোমার নলেন গুর নিয়ে আসতাম

যেটা খেজুরের গুড় বলে

খেজুরের গুড়টা নিতাম ওর ওপর, এরকম করে ঢালতাম ওই নলেন গুড়ের রসগোল্লার ওপর দিয়ে ওটা ভেঙ্গে ভেঙ্গে, মানে খেতাম আমাদের এখানে নলেন গুড়া রসগোল্লা দশ টাকা দামের পাওয়া যায় পাঁচ টাকা দামের পাওয়া যায়, মানে বিভিন্ন রসগোল্লা দেয় তুমি একবারে সেটা মুখে ঢুকাতে পারবে না তোমার minimum মুখে ঢুকাতে চার পাঁচ বার ঢুকাতে লাগবে তুমি যদি বড় বড় bite নাও মানে , মানে এত সুন্দর করে না, আবার ভেতরে একটা কি সুন্দর অ্যাঁ রস মালাই এর মত জিনিস থাকবে ইটা পের হেবি সুন্দর লাগবে, মানে এক কথায় অপূর্ব বাহ আমাদের এখানে একটা food একটা market বসে কাওয়ারের, সুধু food, food market তোমার রাত্রি মা~ আটটা থেকে সারে আটটা থেকে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত শুধু মানে market এ অনেক দোকান মানে

তো এত ওখানে তো প্রচুর রকমের খাবার পাওয়া যায় ওদের ধোসা ওদের অ্যাঁ ইডলি ওদের ওদের সব অনেক রকমের type এর খাবার পাওয়া যায় mushroom, য~ mushroom noodles অ্যাঁ অনেক রকমের noodles এই সব মানে এত ভালো লাগে না রাতটি বেলা যেতে অ্যাঁ খুব ভালো লাগে তার পর, এখন সেই fire পান বেরিয়েছে না fire পান, cocktail

mocktail ওই প্রচুর অনেক বড় জায়গা জুড়ে শুধু ওরকম, এত সুন্দর তোমায় দেখলে না মন ভরে যাবে তুমি কোনো দিন fire পান খেয়েছ? আমি কোনদিন ও খাইনি গো fire পান আমি একবার খেয়েছিলাম মেলাতে উফ আমি ভাবলাম আমার হয়তো মুখটা পুড়ে গেল কিন্তু যখন ঢুকালো তখন কিছুই মনে হলো না, এত , আর অতার video করেছিলাম আমি

তোমার বিয়েতে যাওয়া হয়নি, না হলে খাওয়া দাওয়া জোরদার হত

তোমার বিয়েতে কি কি stall বসিয়ে ছিলে?

stall আমার বিয়েতে stall বসিয়েছিল patties অ্যাঁ chicken পকরা fire পা~ fire পান ফুচকা অ্যাঁ আর হচ্ছিল এসব বসিয়েছিল তোমার কাবাব শিক কাবাব এগুলো stall

ও বিরাট ব্যাপার বিরাট খাওয়া-দাওয়া ছিল

অ্যাঁ ধর সিঙ্গারার উপর চাটনি দেবে দিয়ে সিঙ্গারা তে বিক্রি হবে বুঝতে পেরেছ এক জায়গায় আছে ওটা হচ্ছে মুচিপাড়া, সিংহারা হচ্ছে বিখ্যাত সিঙ্গারা, আমাদের এখানে এখানে মানে সব জিনিস ই বিখ্যাত এক্জায়গার সব জিনিস ই বিখ্যাত, দিপু ময়রার কচুরি বিখ্যাত, তারপরে হচ্ছে, আ, তোমার ঝন্টু কাকার বিরিয়ানি বিখ্যাত, এই রকম অনেক কিছু

station এর ওখানে momo আছে, তুমি momo র নাম করলে momo বলতে momo মনে পরে গেলো, মমতা হে~ momo টা হচ্ছে তোমার, খুব কম দাম এ বিক্রি হয়, তিরিশ টাকায় ছ পিস

মানে, এত সুন্দর করে, মানে কি বলবো মানে কোন তুলনা হয়না আমি কিন্তু খুব খেতে ভালবাসি যে তুমি খাবারগুলো বলছো না, আমার পুরো জিভে জল চলে আসছে ও আমিও same আমিও খেতে ভালো বাসী

একটা দোকানে মানে এত সুন্দর করে এত দূর দূর থেকে লোক ভাজিয়া আনতে আসে তার দোকানে গেলে minimum তোমাকে এক ঘন্টা line দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ও হ্যাঁ অনেক কথা হলো

ও হ্যাঁ এখন বলতে চাই তুমি অ্যাঁ পরে আবার কথা হবে হ্যাঁ হ্যাঁ পরে আবার কথা হবে, অ্যাঁ খেয়ে থেকো আর সুন্দরভাবে থেকো

নমস্কার আমি খুশি রায় বলছি আমি insurance ? নিয়ে কিছু বলতে চাই I Insurance? কথাটার অর্থ হচ্ছে আমাদের protect একটা অগ্রিম protection নেওয়া বা

তো insurance এর ভাবনাটা এই প্রবাদকে কেন্দ্র করেই গড়ে উঠেছেI insurance মানে কি যে আমরা একটা savings করছি বা আমরা protection নিচ্ছি যেটা আমাদের ভবিষ্যতে যদি কোন বিপদ আসে তাহলে সেটা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। insurance বিভিন্ন রকমের হয় car insurance , health insurance, life insurance আরো অনেক রকম আছে আমি mainly তিনটে insurance ? নিয়ে কথা বলব Iপ্রথমে আসি life insurance এ life insurance আমরা কেন করি? আমরা প্রত্যেকে কমবেশি কিছু টাকা উপার্জন করি জীবন চালানোর জন্য কিন্ত আমাদের প্রতিনিয়ত যে life style চলে সেই life style maintain করতে গিয়ে তাতে সকলেরই যে খুব বেশি পরিমাণ টাকা savings হয় তা কিন্তু নয়। এবার টাকা উপার্জন করারও তো সময় সীমা আছে I যতক্ষন আমাদের বয়স আছে মানে mainly আমাদের দেশে sixty years টাকে একটা bar set করা হয়েছে সেই অবধি আমরা একটা service life lead করতে পারি তারপর আমাদেরকেsenior citizen বা retired বলা হবে I তো সেক্ষেত্রে আমরা ষাট বছর অবধি পয়সা income করতে পারবI ষাট বছর অবধি পয়সা Income করার সাথে সাথে তার সাথে আমাদের life style টাকেও তো চালাতে হবে তো সেই life style চালাতে গিয়ে দেখা গেল মাসের শেষে আমাদের সেরকম savings হয়ে ওঠে না I

বছরে তারা একটা term টাকা দেয় বা কেউ কেউ quaterly দেয় কেউ কেউ monthly দেয় তাতে তাদের একটা long term পনের বছর কুড়ি বছর একটা টাকা savings হয় এবার যখন কোথাও investment কেউ করে তখন সে খাক সে না খাক তার সমস্ত life style maintain করে হলে ও